মনবেথার ক্যাসিও একটি হেলমেট দেখিতাসি।

আমি এখানেও একটা ট্রেকটার গাড়ি দেখিয়েছি।

ওদিকেও সেলফের মধ্যে অনেক জিনিসপত্র রাখা হয়েছে।

অনেকরকমের বাতি লাগানো দেক্কাসি ।

অনেক বিল্ডিং গাসপালা দেখিয়াসি।

অনেক রকমের ব্যানার লাগানো আসে দেখিয়াসি।

মি এখানে তিন চারজন মহিলা মিলে নৃত্য করিতেসে দেখিয়াস--

অ্যাদের পিছনে অনেক রকমের আর্ট দেখেসি।

ইহার মধ্যে অনেকগুলি গম্বুজ দেখতে পেরেসি ।